গাঁদা ফুল দিয়ে সাজানো বেলুন হচ্ছে আছে সবুজ সাদা দিয়ে বেলুন আছে উপরে--

একটা লোক দাঁড়িয়ে আছে ট্রাই আছে কোর্ট আছে প্যান্ট আছে তার সামনে আর দুটিকে দুটো থাম আছেদুটো খুব সুন্দর করে সাজানো মে--

একটা বড় পোস্টার দার করানো আছে আ-আ-আর একটা গাড়ি চলছে এ আর মেঝেটাও রাস্তাটা খু--

পাশেও জানালা আছে। বিরাট মাঠ আছে সামনে ঘাস আছে কচি কচি দু --